আহ উম আহ ছা ছাদের ওপর আহ সিমেন্ট ঢালা হচ্ছে।

ফল সবজি নানান রকম জিনিসের দোকান বসেছে।

এখানে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং টি লাল রঙের।

উম এই দু তিনটি উম মোটরবাইক রাখা আছে।

আলো জ্বলছে এবং দেওয়ালেও কিছু ছবি লাগানো আছে।

এবং চারিদিকে অনেক গাছপালাও দেখতে পাচ্ছি।

একটি ছায়া আছে ছায়া বসার জায়গা আছে।

বিল্ডিং এর সামনে একটি ব্যানার ও লাগানো আছ--

আহ সিঁড়ি ও দেখতে পাচ্ছি।

এবং এ-স্টেজের ওপরে দুটি ছেলে দাঁড়িয়ে আছে এবং দু একটি ছেলে কাজ ও করছে এবং সামনে সিঁড়ি ও দেখতে পাচ্ছি।

এবং দোকানের বাইরে অনেকেই লাই অ্যা সারি সারি করে দাঁ আ দাঁড়িয়ে আছে বই নেওয়ার জন্য।

আহ দু তিনটে বড় গাড়ি চারচাকা গাড়ি সাজানো আছে এবং দু একটা বাইক ও দেখতে পাচ্ছি।

এবং দোকানের বাইরেই অনেক --